আমার ভীষণই ভালো লাগে বেশ সুন্দর লাগে এদের নাচ গুলো দেখতে। বেশ অন্য রকম পরিবেশের মধ্যে এটি গড়ে উঠেছে।

এটি একটি খেলার মাঠ খেলার মাঠে প্রচুর ছেলে-মেয়ে খেলতে আসে এখানে।